যার ফলে তারা ভাবেন যে তাদের অ্যাঁ আয়ে আয়ে বৃদ্ধি পাবে, এর ফলে কিন্তু বিভিন্ন অ~ অনেক শিশুই তাদের আ শিক্ষা বেবস্থা থেকে বঞ্চিত হয় সে ক্ষেত্রে আমাদের দারিদ্র্য নিরসনের ক্ষেত্রেও কিন্তু ভূমিকা বের্থক বাংলাদেশের বলা যায় দারিদ্র্যের দুষ্টচক্রে কিন্তু বাংলাদেশ জড়িয়ে পড়েছে কেননা সেটি দারিদ্রের কারণে সারা জীবনই দারিদ্র~ দারিদ্রে থেকে যায় এ সেটি কখনোই দারিদ্র থেকে বের হওয়ার জন্য শিক্ষাকে হিসাবে গ্রহণ করে না সাধারণত তারা উম আ তারা চত বেলায় শিক্ষা গ্রহণ না করে বিভিন্ন কর্ম সংস্থানে চলে যায় ইট ভা~ ইট ভাটায় কাজ করে বিভিন্ন garage এ কাজ করে

উম না উপ বৃত্তিক প্রধান বা অন্যান্য যে বিষয় গুলি তুমি বললে, খাদ্য বা, বা বস্তির চাহিদা পূরণ করা তো এ ক্ষেত্রে কিন্তু উপবৃদ্ধির প্রধানটা সরকারের যদিও অনেক পরিমানেই করে থাকে, টাও এর পরিমানটা কিন্তু অনেক বাড়াতে হবে যাতে দরিদ্দ্রর সিক্খাত্রীদের শিক্ষার যে উপকরণ সেগুলো কিনতে বা শিক্ষা শিক্ষার চালিয়ে যেতে শিক্ষা গ্রহণ চালিয়ে যেতে কোনো সমস্সা না হয় এতে করে কিন্তু সেই আ অভিভাবক পাশাপাশি শিক্ষার্থীদের আ শিক্ষার প্রতি আগ্রহ হারিয়ে যাবে না বা তারা বাধ্য হয়ে অন্যদিকে আ চলে এ বাধ্য হবে না অন্যদিকে চলে যেতে তুমি কি বুজতে পেরেছ? হ্যাঁ আমি সেটা বুজতে পেরেছি এবং অ্যাঁসুনছি প্রাথমিক শিক্ষার খ্ত্ত্রেই যে শিক্ষাত্রি দের আর্থিক সুবিধা রয়েছে সুবিধার প্রয়োজন রয়েছে টা কিন্তু নয় বিশ্ববিদ্যালয় অসচল এবং দারিদ্র সিক্খাত্রীদের ও কিন্তু প্রয়োজন রয়েছে আ শিক্ষার্থীদের হচ্ছে বা সুপারিশ করা হয়েছে অ্যাঁ বাংলাদেশ পড়ালেখা শেষ করে বাংলাদেশ কর্ম~ আ শেষ করে কর্ম জীবনে যাওয়ার পর এ ঋণ পরিষদ করার কথা বলা হয়েছে আমরা জানি যে হচ্ছে যে উন্নত দেশগুলো রয়েছে সেখানে কিন্তু রয়েছে বিশ্ববিদ্যালয় একটা দাওয়া হয় এবং পরবর্তী তে তখন তারা, তখন ওরা কর্ম জীবনে প্রবেশ করে তারা করে যায়, কিন্তু আমাদের দেশে কিন্তু সেই ব্যবস্থাটি নেই তো যে~ যার ফলে হয়েত বা অনেক ক্ষেত্রে তারা উচ্চ শিক্ষার পর্যায় গিয়ে তারা প্রথম থেকে করেছে এবং শিক্ষিত জনগণ আমরা তৈরী করতে পারছে না, এই ঋণ বেবস্থার গড়ে তোলা যায় কিনবা হচ্ছে কিনবা এ ধরনের ব্যবস্থা করে দেওয়া যায় সেটাও কিন্তু একটা আ বলতে পারি ভালো উদ্যোগ হবো এ ছাড়াও কি তোমার আ তুমি আর বলতে চাও? হম শিক্ষা বেবস্থার ক্ষেত্রে কিন্তু আমাদের দেশে যেটা দেখা যায় সেটার একটি অন্য তম বিষয় হচ্ছে যে বাংলা দেশে কিন্তু শিক্ষা বেবস্থা আ যথা যথ বেবস্থা নেই কারণ অন্যান্য আমাদের দেশের যদি আমাদের দেশের শিক্ষা বেবস্থা কিন্তু বিশ্ববিদ্যালয় পর্য~ পর্যন্তই সীমা বদ্ধ এর বাইরে যদি কেউ শিক্ষা গ্রহণ করতে চায় বা আরো বেশি উচ্চশিক্ষিত হতে চায় তখন কিন্তু তার দেশের বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে, যেমন PhD বা অন্য বড় বড় docterate degree ও অর্জন করতে কিন্তু আমাদের দেশের শিক্ষার্থীদের বাইরে যেতে হয় তো এক্ষেত্রে কিন্তু শিক্ষা~ ও এ শিক্ষাব্যবস্থার একটু নীতি বাচক দিক দেখা যায় সেটি হচ্ছে, মেধা পাচার, বাংলাদেশে কিন্তু ব্যাপক পরিমাণ মেধাবী শিক্ষার্থী যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যায় তারা কিন্তু আর দেশে ফিরে আসে না যদি সেখানে অবস্থান করতে পারে বা ভালো জীবনযাপন করতে পারে, অন্যান্য বিভিন্ন উন্নত দেশকে দেখা যায় যারা কিন্তু আর উম যে মেধাবী শিক্ষার্থীদের তাদেরকে কিন্তু রেখে দিতে চায়, বিভিন্ন দেখিয়ে তাদেরকে কিন্তু রেখে দিতে চায়, সিটি কিন্তু মেধা পাচারের একটি অন্যতম দিক, তুমি কি এ বিষয়ে সম~ সম্পর্কে কিছু জানো? হ্যাঁ আসলে আমাদের দেশে যে, প্রযুক্তিগত বা হচ্ছে গবেষণাগত যে আ প্রয়োজনীয় জিনিস দরকার সেগুলো নেই সেগুলো কারন হচ্ছে যে সাধারণ শিক্ষার্থী দেশের বাইরে চলে যাচ্ছে এবং সেখানে অ্যাঁ জীবন যাপন করতে পারলে বা বা~ আ~ অন্যদের জীবনযাপনের সুযোগ দেখে তারা দেশে ফিরে আসছে না যার ফলে বাংলাদেশকে যে মেধার সংকট দেখা দিচ্ছে মেধা~ আ মেধাবী শিক্ষার্থীর সংকট দেখা দিচ্ছে তো আমি বলতে পারি যে যদি আমরা উন্নয়ন করি এবং তাদেরকে আ উচ~ উচ্চ উপ গবেষণার ক্ষেত্রে সুযোগ করে তুলতে পারি এবং অ্যাঁ যে funding গুলোর দরকার হয় তাদের আহ গবেষণার ক্ষেত্রে অ্যাঁ সে সরকার থেকে সে অ্যাঁ কিছু ব্যবস্থা করে দিতে পারি এ বো~ এ ছাড়াও আ বলতে পারি যে তাদেরকে যেমন প্রয়োজন গুলো দেখিয়ে আ রেখে দেয়া হয় সেগুলো হচ্ছে বাংলাদেশের নিশ্চিত করতে পারলে তারা হচ্ছে আর দেশ ছেড়ে যাবে না বাংলাদেশে থেকে যাবে, আমাদের দেশ আরো আ উন্নত হবে এবং অ্যাঁ

আচ্ছা আমি বুঝতে পেরেছি শিক্ষাব্যবস্থা ক্ষেত্রে কিন্তু আমাদের আম যে আরো কিছু বিষয়ে দেখা লাগবে যে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যে কোন বিষয়গুলো আ সম্ভাবনা নয় বা কোন গো~ বিষয়গুলো প্রতিবন্ধক আমরা কিন্তু কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি যেটা হচ্ছে প্রতিবন্ধকতা যে দারিদ্র বা মেধা পাচার পাশাপাশি আমরা কিন্তু কিছু সম্ভাবনার দিকও রয়েছে আ বাংলা দেশের শিক্ষার্থীদের কিন্তু

সেটাকে কিন্তু আমাদের অবশ্যই কাজে লাগাতে হবে এবং অনুপ্রাণিত করতে হবে পাশাপাশি শিক্ষার যে উপকরণ গুলো বইয়ের পাঠ্য পুস্তক বা অন্যান্য বিষয়ে সেগুলোকে কিন্তু আরো বেশি আ মা~ মনোনয়ন করতে হবে যদি সে~ এবং পাশাপাশি সিক~ আ যে বই পাঠ্যপুস্তক তাদেরকেই কিন~ তাদের কিন্তু এই গুণ থাকতে হবে যে তারা আ একজন শিক্ষার্থীকে শিক্ষা গ্রহণে আগ্রহী করে তুলবে বা

আ অচ্ছল পরিবারও কিন্তু শিক্ষা গ্রহণের আগ্রহী থাকেনা সেটার একটি অন্যতম বিশ~ কারণ হচ্ছে যে অ অর্থের আ র অর্থের যে ক্ষতিকারক প্রভাব সেটি,

শিক্ষা গ্রহণটা বাধাগ্রস্থ হয়, তুমি কি এ সম্পর্কে আরো কিছু বলতে চাইবে?

অ্যাঁ তো এস সবকিছুর সম্পর্কে যদি সবাই সচেতন থাকে হোক কিছু হোক সবাই কিন্তু তার ক্ষেত্রে আগ্রহী হয়ে উঠবে, এবং তারা সকল গ্রহণ করব এবং শিক্ষাটা আ মর্ম টা আসলে তারা বুঝতে পারবে যে কেন তারা, তাদের শিক্ষা গ্রহণ করা উচিত আ বা তাদের মানার চেয়ে প্রবণতা সেটা গড়ে উঠবে হয়ত যে আ এভাবেই হচ্ছে আমাদের দেশের যে আ অন্যায়গুলো আছে যে আ আইন বিরোধী যে কাজগুলো আছে সেগুলো হয়তো কমে যাবে এবং শিক্ষার সাদী~ শিক্ষার মাধ্যমে আমাদের দেশের সার্বিক উন্নয়ন হবে, আমাদের আর সার্বিক উন্নয়ন হবে সমাজে উন্নতি হবে, আমরা বলতে পারি যে, এভাবেই হচ্ছে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন আর হচ্ছে যে সমস্যাগুলোর সমাধান এর এর অ্যাঁ যে অ্যাঁ উপায়গুলো আছে সে উপায় গুলো গ্রহণ করার মাধ্যমে আমরা আ শিক্ষার উন্নয়ন করতে পারি আর শিক্ষার উন্নয়নের মাধ্যমে দেশের উন্নয়ন করতে পারি হ্যাঁ শিক্ষার উন্নয়নের মধ্যে~ মাধ্যমে কিন্তু আমরা দেশের এবং সমাজের সার্বিক উন্নয়ন সাধন করতে পারি, আচ্ছা

এই একটাই ওর demerit ও কোন কথা বলে না সব কথা শুধু শুনেই যায়।

হ্যাঁ ও কথা বলে কিন্তু তাঁর জন্য একটুখানি ওর ওষুধ লাগে, না হলে ও ওই খেলেই যাক যাই করুক ও শুধু শান্তি পরিবেশ এ শান্ত মনে খালি কথা শুনেই যাবে।

অন্যর জন্য দুনিয়া যেইখানেই চলে যাক পুরো মানুষ এইদিক থিয়ে ওইদিক চলে যাক ও কিন্তু শান্ত মনেই সেটাকে শুনে যাবে কোনো তাঁর বিনিময়ে কিচ্ছু কথাও বলবে না।

কিন্তু ও ওষুধ খেলে ওর একটু খানি

কথা বেশি বলে বেশি মানে অত্যধিক কথা বলে ওকে সেই Level -এ

হ্যাঁ তখন ওর পুরো topic -টাই Change হয়ে যায় ও মানে ও যে আসলে সেই রাকেশ আমার সেই বন্ধু বোঝা যায় না কেন যে তখন ও গোটা দুনিয়াকে জিতে নেয় তখন ওভাবে কি ও নরেন্দ্র মোদি, তারও উপরে মানে

তারও উপরে মানে তারও উপরে রাষ্ট্রপতিরও উপরে ও আছে ও তখন গোটা ভারতবর্ষ না গোটা বিশ্বের president হয়ে থাকে।

এই হচ্ছে রাকেশ সিং রাকেশ সিং এমনি Brain calculation খুব ভালো

আচ্ছা আচ্ছা এই Screen -টাকে চালু রাখতে হবে তাই তো

ঠিক আছে ওইটাই কতদূর বলেছিলাম আমার এই বন্ধুটা আমার ভাইটা হচ্ছে খুবই ভোলা একদম ভোলেনাথের মতোই ভোলা ঠিক আছে এমনি ছেলে বুদ্ধি খুব বেশি খুবই Brilliant আর

না হলে কিচ্ছু বলে না বেচারা হুম সবাইএর শুধু কথা শুনেই যায়, শুনেই যায়, আর শুনেই যায় এমনি আর রাকেশ এর ব্যাপারে কি বলা যায়

আজ অনেকগুলো বছর দেখতে দেখতে কেটে গেল ও একই রকম রয়ে গেছে কত মানুষ change হলো দিন গেল ও বিয়ের পরেও change হলো না।

আজ ওর কাছে একটা খেলনা পাতি এসছে তাও ও Change হয় নি ঠিক আছে খেলনাপাতি ও মাসে একবার করে দেখতে যায় ওর খেলনাপাতি যখন ওকে দেখে video call -এ তখন ও কি যে Expression দেয় সে expression -টাও ওর কিন্তু

মানে কোনো expression -ই না কিন্তু ওই ওষুধ খেলে ওর expression -টা Actual -ভাবে বেরোয়

হ্যাঁ পাঁচ minute হলো

দু minute এখনো তাহলে এখনো সে রাকেশ এর ব্যাপারে বলতে হবে তো রাকেশ হ্যাঁ ওর আরেকটা

ও Game খেলতে খুব ভালোবাসে ঠিক আছে হ্যাঁ ও Game -এর ব্যাপারে এত্তটা Logic লাগায় আর game -এর পিছনে এতটা বুদ্ধি খাটায় কি কিছু বলার নেই তার ভিতরে video দেখবে তার ব্যাপারে ওই game -টা কিকরে খেলা যায়

সেইটার জন্য হয়তো মানে বড় বড় international play -ও attend করতে পারে game হ্যাঁ এমনিতে খুব শান্তশিষ্ট ছেলে কিন্তু ওষুধ গেলে ও হয়ে যায় violent ছেলে

এবার আমি Next আসছি আমাদেরই বন্ধু তিন বন্ধুর মধ্যে আরেক বন্ধু তার নাম হচ্ছে পাপ্পু

পাপ্পু একটি অতি ভদ্র ছেলে কিন্তু এই ভদ্র ছেলেটা শুধু নামেরই ভদ্র এমনই অভদ্র।

কিন্তু সত্যি কথা বলতে খুবই অমায়িক ও বে বেশি কথা বলে না আবার যখন বলে সব জিনিসকে calculation করে কিন্তু ভুলভাল calculation বেরোয় সবাইকে খুব বিশ্বাস করে

হ্যাঁ যে যাই বলে তার কথাই ও বিশ্বাস করে করে ভাবে কি হ্যাঁ এইটাই ঠিক কিন্তু ওকে সবাই বেচারা কি যে বুঝায় ও নিজেও বুঝতে পারে না আর নাই কাউকে বুঝাতে পারে

ও প্রত্যেকটা জায়গার নাম মানুষের নাম ভুলভাল বলতে থাকে ওকে কেউ যা নাম বলুক কেউ যদি পম্পি নাম বললে মাম্পি শোনে আর মাম্পি নাম বললে পম্পি শোনে।

সেও যদি পাপ্পু হলে তো মাম্পু শুনবে আর মাম্পু বললে পাম্পু শুনবে

আর ও রাকেশ কে সব কথাই share করে রাকেশ তো আমাদের ভোলা শংকর ভোলেনাথ ও তাই জন্য কিছুই বলে না চুপ করে কথাটা শোনে।

এই তো চলছে রে বল কি খবর? এই আমারও চলছে আচ্ছা, অনেকদিনপর call করলি হ্যাঁ, সময় হয়না হ্যাঁ, ওটাই ওটাই আচ্ছা বলছিলাম যে, আহ তুই কি কোথাও job করছিস না পড়াশুনা করছিস এখনো? না, job করছিলাম কিন্তু এখন তো করছিনা এখন পড়াশুনোই করছি B Tech করছি তো last year চলছে আচ্ছা, final year চলছে হম final year চলছে ও, তো campusing হয়েছে college এ? হ্যাঁ campusing তো দিয়েছিলো but ওই campusing টা mechanical ডের ছিল আমাদের নিচ্ছেনা আপাতত, but আমার electronics তো electronics এরও আ campusing হবার কথা আছে দেখি কবে হয়

কথা চলছে আরকি হম বুঝলাম হম আর বাড়ীতে সবাই ভালো আছে তো? কাকু কাকিমা সবাই

এই আছে ভালোই গরমটা ভালোই পড়ছে বল? হ্যাঁ অনেকটাই গরম আছে

তো তুই কি কলকাতাতেই job করবি না বাইরে যাবার ইচ্ছা আছে? হ্যাঁ কলকাতাতে job তো আছে নেই বলাও ভুল কিন্তু বাইরে একটু বেশি scope তো preferable তো বাইরে যাওয়াই

তারপর decide করে এবার কোথায় job পাবো কি ব্যাপার আছে দেখেশুনে এবার যাবো mostly ইচ্ছা আছে বাইরেই যাওয়া like Bangalore, Pune ঠিক আছে

সেক্ষেত্রে আমাদের কোলকাতায় কোনো production মানে electronics এর কোনো বড় production বা সেরকম কোনো মনেহয় না আছে বড়সড়

আচ্ছা হ্যাঁ কোলকাতায় তো আর job কোথায় আর আছে সবই তো ওই IT sector আছে আর manufacturing তো মনেহয় না নেই ওই Bangalore, Chennai তারপরে Pune, Noida এইসব জায়গাতেই আ থাকে এই manufacturing হম দ্যাখ apply কর এখন থেকেই apply টা কর final semester যেহেতু চলছে

তাহলে, পরীক্ষা শেষ হলেই তুই join করে যেতে পারবি ঠিক ঠিক হ্যাঁ এই diploma করার পর যে company তে ছিলিস সেটা কোথায় যেন ছিলো? ওটা তো Bangalore এই ছিলো আচ্ছা, এটাও manufacturing ই তো ছিলো

বেশ ভালো তাহলে এই final year টা মানে ওখানে job টা ছেড়ে দিয়ে তারপরে college এ ভর্তি হয়েছিলিস তাইতো? হ্যাঁ ওখানে job টা ছাড়তে হয়েছিলো ওই সময় lock down টাও ছিলো দুই হাজার কুড়িতে কোরনাও হচ্ছিলো ঐজন্য বাড়ি থেকে বল্লো যে থাকিস না আপাতত চলে আয় তখন decision ওই জন্যে নিলাম যে চলে এসেছি যখন একবার B tech টা ঢুকেই যাই কতদিন lock down চলবে কি ব্যাপার আছে এই সময় utlise করে নেওয়া যাবে বাড়ীতে থেকে পড়ে নেওয়া যাবে ঐজন্যে তখন decision নিয়ে একদম ঢুকে গেছিলাম আরকি

পড়তে তো এমনই হতো হ্যাঁ সেটাই তো diploma র হ্যাঁ diploma র পর আ তোর ইয়া B tech এর তিন~ তিনটে year থাকে না মানে normally যেরকম B tech এর চারটে year থাকে তো diploma করার পর তিনটে year থাকে তো? হম তিনটে year হম মানে second year এ admission হয় হ্যাঁ তিনটে চার year থাকে B tech এ কিন্তু আমাদের diploma র পর তিনটে year করতে হয় আচ্ছা আচ্ছা ভালো diploma র পর experience ও হয়ে গেলো job এর এক দুবছরের তারপর আবার B tech করে তুই দেখাতেও পারবি তোর experience ও আছে আর degree ও ওই related experience টা দেখানো যাবে ঠিক হ্যাঁ, এটা তোর সুবিধা হয়েছে তাও বেশ ভালো হম তোর job কি হলো, করছিলি না? আমার তো এই graduation complete করার পর আমি normal economics honours নিয়ে পড়েছি তো আমার graduation কমপ্ল~ complete করার পর তো job apply করেছিলাম আমি actually কোলকাতা ছেড়ে বাইরে যেতে চাইনি বাইরে একটা job পেয়েছিলাম তোর Pune তে কিন্তু আমি আর যাইনি কেনো কি আমি কোলকাতা ছেড়ে এখন যেতে চাইনা তো এখানেই একটা এমনি normal আ company তে একটা data entry job করছি আচ্ছা খারাপ না

হ্যাঁ দেখি, আমি post graduation টাও করবো ভাবছি হম করে নে এখন দরকার আছে পরে কি বলতো আর পরে করতে পারবেনা বেশি দেরী হলে এখনই করে নেওয়া ভালো education এর যে দিকগুলো আছে হ্যাঁ সেটাই দেখছি job করতে করতে তো এগুলো তো করা যাবে না সেই করতে হবে দেখি এটাই খোজ খবর নিচ্ছি